লাইট জ্বলছে কারেন্ট আছে। বড় বড় বিল্ডিং আছে। সাইডে । একটা উ ট্যাটু আকা আছে মন্দির আছে।

বাড়ি আছে একটা অনেক দূরে সবুজ সবুজ গাছপালা আছে অনেক রকমের ঝান্ডা খারা আছে টা--

বলছি ফুটবল আছে ওখানে কেউ খেলছে গাছ আছে সবুজ সবুজ ঘাস আছে উঁচা আছে জায়গাটা--

সাইড -এ গাছ আছে-এ সাইড -এ বড় বাড়ি আছে।

আমি দেখতে পাচ্ছি একটা মানুষ আছ স্কুটি আছে আর-ও একটা অফিস আছে পাশে মিলটিল।